এই ছবিটাতে যেরকম আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা বড়ো করে পার্ক রয়েছে।

এ- অডিটোরিয়ামের তো না কিন্তু এটা সেম ফাঙ্কশন এর জন্য এপ্লিকেবল ।

আর মন্দির টাকে সাজানো হয়েছে তো আমরা বুজতেই পারছি অনেক--

এই ছবিটাতে যেমন আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা হাইওয়ে রয়েছে তার সাইড এ একটা সার্ভিসে রয়েছে দোকানটা--

আর তার মাঝখানে অনেক গুলো বাচ্চা রা রয়েছে বিভিন্ন রঙের জামা পরে তো আমরা বুজতে পারছি যে এটা কোনো একটা স্কুল স্কুল এর--

এই ছবিটাতে যেরকম আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে এ একটা মলের ভিতর থেকে ছবিটা তোলা হয়েছে যেখানে অনেকগুলো--

ফর অল আই.সি.সি. সি.বি. এস. সি স্টুডেন্ট দের জন্য আমরা এখানে খোঁজ করতে পারি।

এই ছবিটাতে যেরকম আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা গঙ্গা র ধার দিয়ে ছবিটা তোলা রয়েছে আর ব্রিজ আছে।

আর আমরা যেরকম বুজতে পাচ্ছি যে অলমোস্ট কাজটা শেষ হতে চললো।

পাহাড়ি এলাকা বা এটা গাও এর এরিয়া আমরা বলতে পারি ওটা আছে আর--

অনেকই সুন্দর রেস্টুরেন্ট যেটা অনেকেই ভালো করে।

এটা ফাইট বেঙ্গল টাইগার কোথায় এটা আ-র এটা জু বলতে এটা একরকমের যেখানে আমার গিয়ে--